মানে কোন জায়গায় গিয়ে ঠেকেছে, ওসব জিনিসের তো সেই হিসেবে দাম বাড়বেই. ওখানে এখন ময়দা হচ্ছে তোর একশ আশি টাকা KG . বাপরে!

মুরগি ছ’শ সত্ত~ অ্যাঁ ছ’শ, so~ sorry সাড়ে ছ’শ থেকে সাতশ টাকা KG যেরকম অবস্থা ওদের, মানে কোরজিন~ মানে একটা মানুষ না খেতে পেয়ে মরে যাবে, এরকম একটা পরিস্থিতি হ্যা সেতো হবেই. যার মনে কর দিনে তিনশ টাকা income, সে চালাবে কিভাবে? চালাবে কিভাবে, সেই তো.

যে ওষুধটা আমাদের India এ পাঁচ টাকায় পাওয়া যায়, সেই ওষুধটা ওদের তিনশ টাকায় কিনতে হয়. তারপর তো ভারতের সঙ্গে trade টা বন্ধ রেখে ওদের তো আরো বেশি খারাপ করলো না.

যদি ভারতের সঙ্গে trade টা রাখতো, তুমি দেখো ওর এগুলো চলে যেত অনেক কম cost এ জিনিসগুলো পৌঁছে যেত. সেটা যেহেতু অন্য দেশ থেকে জাহাজ ভাড়া করে আনতে যায়, তার তো cost অনেক বেশি পড়ে যাবে না. কিন্তু শত্রুতা রাখতে হবে তো vote পেতে গেলে. সেটাই. ব্যাপার এটাই. geopolitics এ এখন অনেক কিছু চলছে, geopolitics তা যদি একটু follow রাখিস, আর যদি interest~ interest তোর থাকে, তাহলে বুঝতে পারবি. হ্যাঁ আসলে অতটা খুঁটিয়ে news আমার দেখা হয় না, যেই য~ মানে যেইগুলো একদম অ্যাঁ চোখে পড়ে যায় সঙ্গে সঙ্গে, মানে phone এই বেশি~ বেশিরভাগ তো news এখন phone এই, newspaper পড়ার মতন তার time নেই. কিন্তু মানে আমি ওই Pakistan এর এটা আমি দেখছিলাম কালকে, অ্যাঁ, কিন্তু তোর অ্যাঁ অতটা খুটিয়ে দেখিনি, যে কি ব্যাপার হল, আসলে অতটা political অত কিছুতে অতটা, মানে interest লাগেনা আমার আসলে. না politics হিসেবে দেখিনা, কিন্তু geopolitics গুলো দেখি, geopolitis~ system মানে হচ্ছে তোর এক দেশের সঙ্গে এক দেশের.

যিনি news অ্যাঁ মানে খবর পড়ছেন, তার কোনো, মুখের কোনো expression নেই কিন্তু, সে খালি অ্যাঁ খবরতাই দিচ্ছে. সে ভালো হোক, খারাপ হোক, কোনো রাজনৈতিক খবর হোক বা যে কোনো. কিন্তু এখন তুই channel গুলোতে দেখবি মানে নিজেরাই এত বাড়িয়ে বলার জন্য মুখের একটা এমন expression, হাতের ভঙ্গিমা, মানে যেন কিনা কি হয়েছে. আর কি বলবি, এখন news channel তো কেনা যায় না, আমার একটা খবর দেখে খুব আশ্চর্য লেগেছিল, একবার ভূমিকম্প হয়েছিল মনে আছে? যখন Nepal এ, সালটা আমার মনে পড়ছে না, তখন আমাদের এখানে, এসপ্ল্যানেডের এখানে একটা shopping mall আছে, ঠিক আছে?

এমন এক একটা প্রশ্ন করে, প্রশ্নগুলো শুনলেই তো আমার হাসি পায় যে এটা একটা প্রশ্ন হলো? আপনার কেমন লাগছে?

উত্তর দেওয়া দরকার এটা camera এ চালাইতে পারবে না.

আপনাকে আগুনে ফেলে পোড়াইতে ইচ্ছা করছে. সত্যিই আমি না অবাক হয়ে যাই, মানে কিছু কিছু news অ্যাঁ বে~ reporter রা থাকে এরকম, মানে এত ব্যাপারটাকে অতিরঞ্জিত করে একটা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

সত্যি, এটাতো একদম, সেতো.

তুই এই করেছিস, তোর এই জিনিসটা ভালো, তোর এই এই~ এই time এ এখানে গেছিলিস, ওই প্রচার করে যাবে সারাদিন, তোর দেখতে পছন্দ হোক আর না হোক. সেটাই, মানে মা~ এইসব কারণেও না, ওই আ channel এর খবরগুলো দেখতে আমার ইচ্ছে করেনা. এক একটা, মানে এর তুম~ তুমি একটা সংবাদ প্রচার করছো, তোমার মুখে কোন expression ই থাকবে না, যে সেটা ভালো কি খারাপ, কি তুমি কারোর দলের হয়ে কথা বলছো, যেকোনো তুমি কারোর পক্ষ নিয়ে কথা বলছো, কিন্তু তারাই এমন এক একটা উম অঙ্কিম~ অঙ্গ ভঙ্গিমা করে একটা খবর দিচ্ছে যেন বোধহয় খাবার পরিবেশন করছে যে দেখ মসলাদার হয়েছে কিনা. মানে আমার তো মাঝে মাঝে এরকম মনে হয়. যেদিন খবর দেখব কি, মানে এদের যে অ্যাঁ একটা খবর বলার যে একটা ধরন, মানে সেই জিনিসটাই নেই

আর news হয় না? দেখবি দুটো news ই সব channel এ ঘোরে~ সারাদিন চলছে. হ্যাঁ সারাদিন ওই একই খবর, আদ্যোপান্ত এর চলেই যাচ্ছে তো চ~ চলেই~, আর আর একটা জিনিস কিন্তু অ্যাঁ আশ্চর্য লাগে, এরা ঠিক খবর পেয়েও যায়.

ওয়ালেকুম আসসালাম রুবেল সাহেব আল্লামুহাদিল্লাহ আপনি ভালো আছে আপনি কেমন আছেন?

জি আহমুদুলিল্লাহ আমারও শরীর সাস্থ ভালো আছে

হ্যাঁ জি জি আপনি কি আমার কথাটা শুনতে পাচ্ছেন আহ সামিন সাহেব?

আমি না আজকে আপনার সাথে আমাদের আহ শিক্ষা ব্যবস্থা বা education ব্যবস্থা নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি, আপনি কি আমার সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা বা education ব্যবস্থা নিয়ে কথা বলতে ইচ্ছুক রুবেল সাহেব?

জি আমিও আপনার

আহ জি জি জি আহ বর্তমানে আমাদের আহ শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি করার জন্য কিন্তু অনেক আহ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটা কিন্তু আপনি অনেক ভালো ভাবে জানেন আহ বর্তমান শিক্ষা ব্যবস্থা উন্নতি পদক্ষেপ বা অনেক কিছুই আহ দিন দিন আহ আগাচ্ছে হুম বলে আমি মনে করি আমাদের অনেক আহ পদক্ষেপ বা কার্য কম কিন্তু ইতি মধ্যে সরকার গ্রহণ করেছে বলে মনে করি, আপনি কি কিছু মনে করেন শিক্ষা ব্যবস্থা নিয়ে, কিছু বলবেন কি আমাকে? যে যে কোনো বিষয় নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব অপরিনিয়ো অযোগ্য ওদোর দৃষ্টি সম্পন্ন এবং অপরিপক্ষ ব্যক্তিদের হাতে নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব থাকলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এমন কী বিশ্ব সমাজের সমহ ক্ষতি ক্ষতির সম্ভাবনা থাকে ওখান্তরে যোগ্য ব্যক্তি এর দায়িত্বে থাকলে কলাপ করা সহজ হয়ে সংশ্লিষ্ট কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না আমার নাতনির দুর্বল দুর্ভোগের কথা বলছি দু হাজার সতেরো আঠেরো সালের শেষ সে সময় সপ্তম অষ্টম শ্রেণীতে পড়তো আমি তাকে বললাম note guide থেকে প্রশ্ন উত্তর মুখস্ত না করে পাঠ্য বই বসে পর লেখা হলে লিখে ফেল লেখার শেষে ভুল গুলো চিহ্নিত করে পুনরায় লেখ বাংলা ও ইংরেজি ভাষায় চিঠি লেখ যে কোনো চেনা জানা বস্তুর বর্ণনা লেখ পাঠ্য পুস্তকের দেওয়া প্রশ্নের উত্তর note guide থেকে মুখস্ত না করে বই পরে নিজেই উত্তর লেখ ভুল হলে সংশোধন কর সমস্যা পর কি উল্লেখ আছে আর কি জানতে চাওয়া হচ্ছে চিন্তা করে বের কর এর পর যুক্ত~ যুক্তি প্রয়োগের সমাধান করতে চেষ্টা কর এভাবে ভাষার দক্ষতা এবং গণিতের ভীত ও মূল বোধ হবে অন্য সব বিষয় পড়ে বুঝতে পারবে এবং প্রশ্ন যেমনই হোক উত্তর দিতে পারবে এভাবে শিখলে প্রথম প্রথম পরীক্ষার ফল খুব ভালো নাও নাও হতে পারে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করতে থাকলে ভবিষৎ এ উচ্চত শ্রেণীতে ভালো ফল পাবে পরামর্শ মেনে নাতনি আমার পড়াশোনা চালাতে থাকলো দু হাজার উন্নিশ সালে পরীক্ষা দিলো আহামরি ফল না করলেও পড়াশোনা আমার আহামরি ফল না করেও আমার আশানরুপ ফল করেছে, এগারোটি বিষয় এর মধ্যে চারটি a plus চারটি a দুটি a minus এবং একটি b পেয়েছে এবারে অন্য কেও সন্তুষ্ট না হলেও আমি সন্তুষ্ট ছিলাম আমার বিশ্বাস ছিল যে হতে ভীত তো তৈরিতে তৈরি করতে পেরেছি বার বার অনুশীলনের মাধ্যমে শিক্ষা হবে ভবিষৎ অব্যশই ভালো হবে, আপনি এই বিষয় কী বলতে যাচ্ছেন? হ্যাঁ জি জি জি আমিও এই বিষয় আপনার সাথে এক মত সে যদি ভালো ভাবে পড়া লেখা করে বা পড়া লেখাটা সে বুঝে করে তাহলে সে আহ অনেক কিছু করতে পারবে আসল কথা মুখস্ত বিদ্যাটা কিন্তু অনেক ভয়ানক একটা জিনিস আহ মুখস্ত বিদ্যা সেই একটা জিনিস মুখস্ত করে সে কিন্তু সেটা সারা জীবন মনে রাখতে পারবে না আর সে যদি সেটা বুঝে পড়ে বা মনোযোগ দিয়ে পড়ে অনুবোধন করে তাহলে সে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক অবগত বা অনেক কিছু বলতে পারবে ভবিষৎ এ বা অনেক কিছু বলতে পারবে বলে আমি মনে করি আসল কথা আপনি কি এই বিষয় আর কিছু বলতে চাচ্ছেন আমার সাথে? জি জি দু হাজার বাইশ সালে SSC পরীক্ষা হয়েছে আমার নাতনির সাতটি বিষয় বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিদ্যা, বিজ্ঞান ও চতুর গণিত

five না হয়ে হয়েছে four point eight nine কারণ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলাম ও নৈতিক শিক্ষায় এবং তথ্য যোগাযোগ প্রযোক্তি বিষয় SSC পরীক্ষা না হলেও এই তিনটি বিষয়ে SSC পরীক্ষার প্রাপ্ত grade SSC ইর ফলাফল হিসেবে দেখানো হয়েছে শুধু দেখানোই হয়নি JSC ও SSC প্রাপ্ত grade একত্র করে SSC ইর চুড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়েছে আঠাশে November প্রকাশিত নাতনিরSSC ফলাফল দেখে আমি মন মাহুত, ক্ষুব্ধ এবং বিচলিত আমার বোঝাই আসছে না কোন বিবেচনায় JSC ও SSC ইর ফল একত্র করে SSC ইর ফল নির্ধা~নির্ধারণ করা হলো এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযুক্তি আইনের আশ্রয় নিলে এই সমস্ত এই সিদ্ধান্ত টিকবে বলে মনে হয় না এটা তিন বছরের honors নামক এক পর্যায়ের শিক্ষা নয়, যে প্রতি বছর আনতে গৃহীত পরীক্ষার ফল একত্র করে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয় করা যাই JSC ও SSC দুই স্তরের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যক্রম তাছাড়া JSC ও SSC পাঠ্যসূচিও একত্র মানের নয় JSC থেকে SSC ইর পাঠ্যসূচির কাঠিন্যের মাত্রা উ~উচ্চতর এবং পরিসর বেশি তাছাড়া JSC ইর প্রাপ্ত grade SSC grade এর সঙ্গে, একত্র করে SSC grade নির্ধারণ করা হবে এই সিদান্ত শিক্ষার্থীদের যথা সময়ে জানানো হয় নি চার বছর আগে তারা অষ্টম শ্রেণীতে ওঠার আগেই জানতে জানতো আইন সম্মত হতো শিক্ষার্থীরা সেভাবে প্রস্তুতি নিতে পারতো পারতো ভিন্ন সাংস্কৃতির বি~বিভিন্ন দেশ থেকে নেওয়া বড়ো নমুনা ভিত্তিক গবেষনার ফলে বিভিন্ন বয়সেও, অবধারণ ক্ষমতা বা সামর্থের তারতম্য তুলে ধরা হয়েসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অবধারন ক্ষমতা আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের এ ক্ষমতা সম মানের নয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে শুধু প্রসারী আমাদের দেশে উচ্চ শিক্ষায় public বিশ্ববিদ্যালয়, প্রকসলী বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, medical college, পার্থিদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের অনুপাতিক অংশ বিবেচনা নিয়ে ভর্তি পরীক্ষা পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হয় এই ক্ষেত্রে যারা JSC পরীক্ষায় আলোচ্য তিনটে বিষয় ভালো করেনি তারা SSC পরীক্ষায় নেওয়া চারটে বিষয় SSC পরীক্ষায় ভালো ফল করেও সুযোগ না পেয়ে পেতে পারে আমার নাতনির কান্না থামানো যাচ্ছে না

four point eight nine, এর ফল তার উচ্চ শিক্ষার ভর্তির ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াবে এভাবে নাতনির বল বলে আমি আমার পড়ালেখা করবো না তাকে কীভাবে সান্তনা দেবো সে তো পরীক্ষার নেওয়া গুরুত্বপূর্ণ চারটি বিষয় তার তার এ অবস্থায় শুধু আমার নাতনি একা নয় দেশের শত শত নাতি নাতনি কেবল উল্লেখিত সিদ্ধান্তয় নয় নীতি নির্ধারক কর্তি শিক্ষার ক্ষেত্রে নেওয়া অনেক সিদ্ধান্তের নেতিবাচক জাতিকে অনেকদিন ভোগ করতে হবে এ সবের মধ্যে উল্লেখ যোগ্য সংক্ষিপ্ত syllabus, কম number এ পরীক্ষা নেওয়া ইত্যাদি এ বিষয়ে আপনি কী বলতে চান? আসলে আমি এ বিষয়ে আপনার সাথে একমত আহ বর্তমান শিক্ষা ব্যাবস্থা আর নীতিমালা আমাদের কিছুটা পরিবর্তন করতে হবে বলে আমি মনে করি তাছাড়াও আমি মনে করি বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু অনেক উন্নতির আহ ছোঁয়া লেগেছে একটা সময়ে দেখবেন যে আমাদের আহ আমাদের school college গুলো কিন্তু অনেকটা উন্নত ছিলো না এখন কিন্তু আমাদের school college গুলা অব অব~অবকাঠমিক ভাবে অনেক উন্নত এখানে অনেক অভ্যিজ্ঞ sir নিয়োগ করা হয়েসে এবং শিক্ষকদের training এর net training এর মাধ্যমে তারা কিন্তু আরো উন আরো অভ্যিজ্ঞ হচ্ছে এবং তারা কিন্তু দূর্বল ছাত্র ছাত্রীদের চিহ্নিত করে তাদের জন্য আলাদা পাঠদানের ব্যাবস্থা করা হয়ছে করে এবং সকল ছাত্রদের প্রতি আরো যত্নশীল হয়ে থাকে তাছাড়া আমি মনে করি যে

আহ প্রতিটা প্রাধ্যান কেন্দ্রে বা শিক্ষ প্রতিষ্ঠানে দেখবেন যে আধুনিক lab থাকে আধুনিক lab এর মাধ্যমে তারা কিন্তু আহ online এর মাধ্যমে class নিচ্ছে বা online এর মাধ্যমে তারা school এ না গিয়েও বা কোনো সময় class miss করলে সেই class টা সে online এ দেখে নিতে পারতিছে তার সমস্যা টা সমাধান করতে পারতিছে বলে আমি মনে করি এটা একটা আহ এবং কার্যকরী একটা দিক বলে আমি মনে করি দেখেন এখন কিন্তু online online এর মাধ্যমে আপনার প্রযুক্ত বা computer বা আহ laptop PC ইর মাধ্যমে কিন্তু তারা তাদের class টা সম্পূর্ণ করতেও পারতিছে তারা বিশ্বের যে কোনো sir এর মাধ্যমে তাদের class বা সমস্যাটা সমাধান করে নিতে পারতিছে এটা একটা খুবই কার্যকরী এবং একটা দিক বলে আমি মনে করি তাছারাও আপনি জানেন হম যে online বাদেও আহ বছরে প্রথম দিনে আহ ছাত্র ছাত্রীদের বিনা মূল্যে বই বিতরন করা হচ্ছে বিনা মূল্যে বই বিতরণের কার~কারণে তাদের কিন্তু লেখাপড়ার আগ্রহটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছে তাদের একটা অন্য রকম ভালো লাগা কাজ করে এই বিষয়ে আহ আসল কথা একটা সময় কিন্তু আমাদের বই কিনে পড়তে হতো এখন কিন্তু ওই বই কিনে পড়ার প্রয়োজন পরতিছে না প্রথম থেকে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ আহ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সরকার বিনা মূল্যে বই বিতরন করতেছে আচ্ছা আপনি আর কিছু বলবেন আমার সাথে?

তত মানুষের ভোগান্তি আরো বৃদ্ধি পাচ্ছে উম মানে ছাত্র ছাত্রীরা এখন ঠিকই online এ class করসে তাও এর ভিতরে অনেকেই online এ খারাপ জগতে চলে যাচ্ছে অনেকে class করসে অথবা অনেকে আবার mobile এ কেও games খেলসে কেও Facebooking কেও tiktok এ সবে ঝুঁকে পরসে আবার অনেকেই class করসে এটা ভালো দিক আবার খা~খারাপ দিকও আসে কোনো কোনো জিনিসের ভালো দিক থাকলে খারাপ দিকও থাকে এটা স্বাভাবিক এ বিষয়ে আপনি কী বলতে চান? জি জি জি আপনার কথার সাথে আমিও একমত আপনি ভালো একটা করেছেন আপনার কথা গুলো অনেক যুক্তিসঙ্গত বলে আমি মনে করি আহ তাছারাও ভালো দিক গুলার ভিতরে আরো আছে যে আহ গরিব ছা গরিব এবং মেধাবী ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে উপবৃত্তি এই টাকার মাধ্যমে সে কিন্তু তার পড়ালেখার আহ বেশ খানিকটা খরচ বহন করতে পারতেছে এ ক্ষেত্রে তাদের আহ ঝরে পরার সম্ভবনা কিন্তু অনেকটা কমে গেছে আগে কিন্তু দেখেন যে টাকার অভাবে ছাত্র ছাত্রীরা পড়ালেখা করতে পারতো না এখন যে গরিব ছাত্র ছাত্রীর জন্য উপবৃত্তির ব্যাবস্থা করার কারণে কিন্তু তারা পড়লেখার যাবত~যাবতীয় খরচ গুলা কিন্তু সে তার উপবৃত্তির টাকার মাধ্যম বহন করতে পারতিছে বলে আমি মনে করি আর তাছারা মেধাবী ছাত্রদের জন্য আরো যত্নশীল হওয়ার জন্য তাদের পড়ালেখা বা আরো আহ উন্নত মান উন্নত করার জন্য দেওয়া হচ্ছে আর আপনি জানবেন হয়তো বা উম আহ নিম্ন অঞ্চল গুলাতে আহ সরকার আহ ওখানে ছাত্র ছাত্রীদের আহ পড়ালেখার মান উন্নয়ন এর জন্য আপনি আহ বিভিন্ন কার্যক্রম চালু করেছে তার ভিতরে হচ্ছে বিনা মূল্যে পাঠদান বিতরন কেন্দ্র তাছারাও আহ নতুন নতুন ছাত্র ছাত্রীদের উম বই বিতরন, school dress বিতরন আহ ছাত্র ছাত্রীদের অভিভাবকদের নিয়ে বিভিন্ন meeting কার্যক্রম চালু করেছে তারা এটা ভালো একটা সুন্দর একটা দিক বলে আমি মনে করি তাছাড়াও বাংলাদেশে এখন কিন্তু শিক্ষার আধুনিকতার ছোঁয়া লেগেছে বলে আমি মনে করি যা কিন্তু উন্ন আহ ক্রমশ শিক্ষা ব্যবস্থা টাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে এটা ভালো একটা দিক আর এইভাবে অগ্রসর হতে থাকলে কিন্তু শিক্ষা কিন্তু আমাদের আহ বিভিন্ন সমস্যার সমাধান করতে আর বেশি বিভিন্ন সমস্যার সমাধান করতে বেশি সময় লাগবে না বলে আমি মনে করি আপনার সাথে কথা বলা বলে আমার খুবই ভালো লাগলো তাছাড়াও আপনি আপনার topic গুলো অনেক সুন্দর করে কথা বলেছেন বলে আমি মনে করি আচ্ছা ঠিক আসে আপনার সাথে আমি কথা এই পর্যন্তই সীমাবদ্ধ রাখলাম

হ্যাঁ প্রিয়াঙ্কা বল কেমন আছিস?

এতদিন পর রবির কথা মনে পড়লো? হ্যাঁ কী করবো বল।

কারোর সাথে তেমন phone এ কথা হয় না তো তাই। আর কী topic নিয়েই বা কথা হবে এখন সব বন্ধুরা দূরে দূরে চলে গেছি। সবাই অন্যান্য জায়গায়। কী বল কী খবর তোর career এর সব?

এই চলছে সব ঠিকঠাক। এখনতো মানুষের যে Whatsapp বেরিয়ে গেছে তোর সঙ্গে তো আমার Whatsapp এই বেশি কথা হয় , phone আর কত Whatsapp তো এখন খুব ভালো, update ও দিয়ে দিয়েছে ভালোই এসছে এখন। এখন Whatsapp তো বোধহয় payment ও করা যাচ্ছে। হ্যাঁ phone pay এর মতন Whatsapp pay ও বেরিয়ে গেছে

তুই কোনোদিন করেছিস Whatsapp pay?

আমিও Whatsapp Pay করিনি, আমি Google Pay, Phone Pay এসবই করি, কোনদিন whatsapp pay ফোআটস app pay করিনি।

Whatsapp যেমন ভালো Whatsapp এর মধ্যে খারাপ দিক ও আছে।

সব থেকে best হচ্ছে GB Whatsapp, আমারতো best লাগে।

ওইটার মানে কিরে? GB Whatsapp বল তো যেটার মধ্যে মান ধর আমি একটা message পাঠালাম, আমি delete করে দিলাম তোকে দেখাতে চাই না, ভুল করে চলে গেছে বা লিখলাম কেন আবার delete মেরে দি। delete করলে ওখান, ওখান থেকে delete হবে না ওটা থেকেই যাবে আবার ওইখানে কী তুই যে online আছিস সেটাও কেউ দেখতে পাবে না। তুই যাতে তার chat করছিস সেটাও কেউ জানতে পারবে না GB Whatsapp এর এটা আছে। এই Whatsapp এর আবার সেটা নেই। এখানে last seen হয়তো বন্ধ করে রাখা যাবে কিন্তু online যে আছে সেটাতো দেখাবেই। আবার GB Whatsapp এ যে তুই যে ওর message টা seen ও করলি নীল tag টা পড়বেনা

খুব MB লাগে, ওটার খুব storage লাগে download করতে নাহলে আমিই করে নিতাম, আমি এজন্য normal টা use করছি এখন। আমিতো আমার সব আহ Whatsapp এ যেই ছবিটা change করে না সেই~ সেইটাও ভালোভাবে জানিনা।

সেইটাও ভালোভাবে জানিনা আমি just Youtube আহ দেখে একবার just আমার ছবি আহ Whatsapp এর DP change করেছিলাম। Whatsapp, Whatsapp এর সম্পর্কে তুইতো অনেক কিছু জানিস, কিছু advice কর। কী আর advice করবো এইতো GB Whatsapp টা ভালোলাগে আর হচ্ছে এই আর কী Whatsapp সম্পর্কে আর ওতো কী আছে Whatsapp তো normal।

ওটা উপরের দিকে চলে যাবি chat এর উপরের দিকে দেখবি ঠিক তিনটা dot আছে, তিনটা dot এর ওখানে গিয়ে উম click করবি click করলে দেখবি wallpaper set wallpaper বলে একটা ইসে আসবে, option আসবে, ওখানে click করলেই gallery থেকে set করলেই হয়ে হয়ে যাবে। তবে Whatsapp Whatsapp করছিস corona র season এর সময় মনে আছে

online সবকিছু হয়েছে সব Whatsapp এই,

কিন্তু Whatsapp এই হয়েছে। school এর teacher রা পড়া পাঠাতো তুইতো তুইতো অ Whatsapp এ পড়াশোনা করতি, এই কীভাবে করতি সবকিছু ? আমাদেরতো group খুলেছিলো, Whatsapp এ group খুলেছিলো তাপরে ওখানেই video call এ নেওয়া হতো বা google meet link

আমাদের এখনো অনেক আছে সবগুলা আলাদা আলাদা তো। আগের school এ যেমন একটাই group ছিল Ultodanga United বলে একটাই group ছিল। আর এখনতো সব আলাদা আলাদা Sanskrit, পল science আর একটা শুধু পুরো এক , পুরো সব subject এর জন্য একটা আছে arts group।

twelve আর group একটা আছে

আমার coaching এর দুটো এহ দুটো না তিনটে group, school এর পাঁচটা ছয়টা group আছে, আগের school এর একটা group আছে, অনেক group আছে। ওহ ভালো ভালো। তাপরে Whatsapp এ আর একটা দিক আছে broadcast করা যায়। হ্যাঁ অরে সেদিন জানিস কি হয়েছে? আমি Facebook এ, Facebook এর একটা জায়গাতে দেখেছি যে লেখা আছে বাড়িতে বসে আপনি pen package করতে পারবেন ঠিক আছে ?

কিছুনা তোকে কী করতে হবে বলতো pen গুলো কে আহ তোর হচ্ছে যেমন refill করতে হয়, তারপর মুখটা আটকাতে হয়, আটকে ওটাকে packet করে তারপর supply দিতে হবে ।